সামনে একটা আলপোনা আঁকা রয়েছে।

বা একজন একটা গাড়ির মতন তার মধ্যে একটা টাইলস নিয়ে সেই হল -ঘরের দিকে এগিয়ে এসে এগিয়ে সে হল -ঘরের দিকে এগিয়ে যাচ্ছে।

এখানে দেখতে পাওয়া যাচ্ছে সামনে অনেক কটা ম উম ঘর রয়েছে।

এই ব্রিজ দুটি দেখতে খুবই সুন্দর এবং ব্রীজ উম দুটির মাঝখানে লাইট পোষ্ট আছে। এখানে একটা লাইট পোস্ট -এর গায়ে ক্রস চিন্হ দেওয়া আছে লাল রঙের।

এবং উম মেঝেতেও অনেক স্টিল -এর বাসনপত্র এবং প্লাস্টিক -এর এ জিনিসপত্র রাখা রয়ে--

এখানে চাষবাস করা হয়।

এটা কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন ।

এখানে বেশিরভাগ মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে তাদের সা সবার হাতের সামনে একটা করে আর্ট পেপার রয়েছে।

যে এখানে দেখা যাচ্ছে যে দূরে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে।

এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্লাইওভার -এর ওই পাশে অনেক দোকান রয়েছে।

এটা একটা পার্ক সেই পার্ক -এর সামনে একটা বড়ো ঝিল রয়েছে।

এবং চারপাশে আরো গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।

এবং সেগুলোকে খুব সুন্দর দিয়ে ফুল দিয়ে সাজানো রয়েছে ।